দেখা যাচ্ছে একটা সাদা রঙের বাস দাঁড়িয়ে আছে এবং এই বাস থেকে অনেক জন নামলো এবং দেখা যাচ্ছে একটা দরজা খোলা রয়েছে এবং বাস এর সামনে দেখা যাচ্ছে দুটো লাইট রয়ে আছে এবং ঠাকুরের মূর্তি রয়েছে ।